চলে যান মানে চ~ চক মসজিদ. যেটা পাশেই আছে হাজারদুয়ারীর পাশেই তোর চক মসজিদ টা. তারপরে একে একে দেখে নিন চাদনি বাজার হ্যা তারপরে কাঠগোলা বাগান, জগন্নাথ শেঠ এর বাড়ি, নশীপুর এর রাজবাড়ি, তারপরে কাঠড়া মসজিদ, মতিঝিল, তারপরে ফুটি মসজিদ মানে এরকম অনেক জায়গা আছে. তুই দেখে শেষ করতে পারবি না এত জায়গা আছে আর এত সুন্দর সুন্দর জায়গা আর এত ঐতিহাসিক বা ইতিহাস ওর মধ্যে লুকিয়ে আছে না, তুই যখন প্রত্যেক টা ইতিহাস ভালো করে জানবি শুনবি তখন তোর ও খুব ভালো লাগবে. আবার অনেক কিছু শিখতেও পারবি.

হ্যা সে তো অবশ্যই, তুই যখন যাবি দেখবি ওখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে তারপরে আমাদের মুর্শিদাবাদ এ খুব ভালো ভালো খাবার দাবার ও আছে তুই শুনলি তোকে তো বললামই. হম আবার ধর মুর্শিদাবাদ তো স্বাধীন বাংলার শেষ রাজধানী ছিল. জানিস তো এটা? না না এগুলো পড়েছি এবার ভুলে গেছি অনেক আগে পড়েছি, তুমি বল আমার ভালো হচ্ছে, একবার ঝালাই ও হয়ে যাচ্ছে.

আচ্ছা মুর্শিদাবাদ এ অ্যাঁ তোর জেলার দর্শনীয় মানে কিছু কিছু দর্শনীয় স্থান আছে যে গুলো তর হাজার দুয়ারীর মধ্যে পরছে তারপরে তর হ্যাঁ জগন্নাথ সেঠ এর বাড়ি তোকে তো বললাম এক্ষুনি. হ্যাঁ তারপরে হাজার দুয়ারির প্রসিদ্ধটা কি বলতো, হাজারদুয়ারির প্রসিদ্ধ টা হচ্ছে, ওই প্রাশাধ এর মধ্যে হাজারটা দরজা আছে, ঠিক আছে, এবার তার মধ্যে যে সমস্ত দরজাটা কিন্তু সঠিক নই ওর মধ্যে কিছু কিছু দরজা অছে যেগুলো তর এমনি বানানো হয়েছে মানে কি হতো যখন কোনো শত্রু পক্ষ যখন কোনোরকম ভাবে যদি কখনো আক্রমন করতে আসতো, তখন ওই দরজা চিনতে তাদের অসুবিধে হতো মানে সারি দিকে দরজা আছে, মানে হাজারটা দুয়ার, ওই হাজারটা দুয়ারের মধ্যে কোনটা যে আসল দরজা আর কোনটা যে নকল দরজা, সেটা জানাটাই হচ্ছে মানে সেটা বুঝে নেওয়া টাই হচ্ছে সব থেকে কঠিন কেন ওটার মধ্যে, একটাই আসল দরজা ছিল বাদ বাকি সব নকল দরজা? হ্যাঁ, ঠিক ই বলেছিস মানে ওই হাজার দুয়ারীর মধ্যে কিছু কিছু দরজা ধর হচ্ছে আসল যে গুলো ধর একমাত্র যারা ওই অ্যাঁ রাজা মানে যারা থাকতেন ভেতরে মানে যা~ কিছু কিছু মানুষ ই জানত মানে কোনটা আসল দরজা আর কোনটা নকল দরজা, কারণ সবাইকে বলা হয়েনি তার কারণ হচ্ছে যারা শত্রু পক্ষ, সিরাজউদ্দৌলার তো প্রচুর শত্রুপক্ষ ছিলেন ধর তো তার জন্যই ওই রকম ভাবে হাজার দুয়ারিটা বানানো হয়েছে, আর এই হাজার দুয়ারীর নামকরণ টা কিন্তু এই ভাবেই হয়েছে যে হাজারটা দুয়ারের জন্যে হাজারদুয়ারি নাম. আর হ্যাঁ ঠিকই বলেছিস তুই যখন যাবি তখন দেখবি তোর খুবই ভালো লাগবে

হ্যাঁ বল আর এখন তো ধর, যাওয়া আসার তো কোনো অসুবিধা নেই, এখন তো খুব কম খরচেই তোর মুর্শিদাবাদ তো যাওয়াই যায় তুই train এ যা বা তুই bus এ যা কোনো অসুবিধা তোর হবে না, সমস্ত রকম ভাবে তুই যেতে পারবি কোনটা সুবিধা, train এ না bus এ? তুই যদি train এ যাস তাতেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ আবার তুই যদি বলিস যে বাসা bus এ জাবি, তাতেও কোনো অসুবিধা নেই, তুই ধর এখান থেকে আ bus ধরে নিবি, ধরেনিয়ে একদম অ্যাঁ বহরমপুর এ নামবি বহরমপুর থেকে অ্যাঁ ওখানে ছোটো ছোটো তোর taker গুলো যাওয়া যায়, taker এ বলবি যে লাল বাগের তুই বা~ হাজার দুয়ারী যাবি তোকে একদম হাজার দুয়ারীর সামনেই নামিয়ে দেবে, তো ওখান থেকে তুই হাজার দুয়ারিটা দেখে নিলি দেখে নিয়ে ধর ওখানে ঘোড়ার গাড়ি তোর থাকেই, তুই যদি ভাবিস যে আমি ঘোড়ার গাড়িতে চেপে গোটা মুর্শিদাবাদ ঘুরব, সেটাও করতে পারবি. আবার তুই যদি বলিস যে না আমি হা~ ঘোড়ার গাড়িতে চাপবো না, তাহলে তুই toto র ব্যবস্থাও আছে, তুই toto টাকে ভাড়া করে তুই গোটা মুশিদাবাদ ঘুরতে পারিস. হম , আর তোমার আমি শুনেছি নাকি ওই হাজারদুয়ারিতে আঁ উম একটা আয়না আছে, ওই আয়না তাতে নাকি কিরকম লাগে দেখতে নিজেকে. হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, মানে হাজারদুয়ারিতে একটা এমন ধরনের আয়না আছে যে আয়নাটায় তুই নিজেকে দেখতে পাবিনা, কিন্তু যদি কোন শত্রুপক্ষ তুই যদি কোন মানুষ মানে ঢোকে, ঠিক আছে, বা তখন তুই তাকে তুই আয়নার মধ্যে দেখতে পাবি. মানে আয়নাটা মানে এইটা এই ভাবেই তৈরি করা হয়েছে, নিজেকে কখনো দেখতে পাবি না,

হ্যাঁ, তাহলে তুই সেই ভাবেই তাকে দেখতে পাবি, এবার তুই জানিস তো তোর আঠারোশ সাঁইত্রিশ সালে নবাব জামির উমায়ু খায়ের জন্য আশি foot তিন তলা গম্বুজ ওয়ালা এই প্রাসাদটি নির্মিত করা হয়েছিল. আচ্ছা প্রায় নশো'টি দরজা হলেও, আরো একশটি কৃত্রিম দরজা রয়েছে এ প্রাসাদে, তাই তার নাম হচ্ছে হাজারদুয়ারি, যেটা তোকে আমি এক্ষুনি বললাম, সেটাই বুঝলি তো? আর প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে অপরূপ অ্যাঁ গঠিতশৈল এই প্রাসাদ এখন museum এ পরিণত হয়েছে. হ্যাঁ তা তো বটেই. এবার ধর british শাসনের পূর্বে স্বাধীন বাংলার শেষ রাজধানীর শহরটি ছিল মুর্শিদাবাদ, এবার শেষ মুর্শিদাবাদের শেষ রাজাও ছিলেন সিরাজউদ্দৌলা, ঠিক আছে? তারপরে তো আর তো বাংলার কেউ রাজা হননি. না এবার ধর অ্যাঁ তার জন্যই অ্যাঁ এটা এখন museum এ পরিণত হয়ে গেছে, সে তো অনেক ইতিহাস আছে, হ্যাঁ যখন তোকে বলবো আরো যখন তুই যখন যাবি ওখানে, যেসব অ্যাঁ guides রা ঘুরে বেড়ায়, যখন তোকে guide, একটা guide নিয়ে নিবি বুঝলি তো, নাহলে তুই পারবি না ও সমস্ত কিছু ঘুরতে.

হাজারদুয়ারিতে কি কোন মানে কি বলে সমাধি টমাধি ও আছে না শুনেছি? হ্যাঁ আছে, আর সমাধিত আছেই, তোর ওই গঙ্গাটা পার করবি, খোশবাগ বলে একটা জায়গা আছে, ঠিক আছে? খোশবাগের ওখানে তোর সিরাজউদ্দৌলা আর আলীবর্দী খায়ের ওখানে মৃত্যু সমাধি দেওয়া হয়েছিল. তোকে একটা কথা বলি, খোশবাগানের নাম জানিস কেনো খোশবাগান হয়েছে? ওখানে মানে আ সিরাজ উদ্দৌলার~ আলীবর্দী খাহঃ হচ্ছে সিরাজ উদ্দৌলার দাদু হচ্ছে সম্পর্কে বুঝলি তো?

এবার ধর দাদুর ওটা গোলাপের বাগান ছিল,

বাবা! একশ আশি রকমের গোলাপ হয় আদেও? একশ আশি রকমের গোলাপ ওখানে চাষ করা হতো, হ্যাঁ হয় অবশ্যই হয়. তো উম কি হতো, তো ওখানে তার পরিবারদেরকে নিয়ে অ্যাঁ ধর দাদু তার পরিবারদের সবাইকে নিয়ে ছুটিতে মানে ধর কোন একটা সময় শিকার করতে যাওয়া হোক বা কোন একটা সময় কাটানোর জন্য ওইখানে যে~ ওরা তারা গি~ গিয়ে সময় কাটাতো. বা ধর দাদুর একটা খুব প্রিয় জায়গা ছিল ওটা, মানে আলীবর্দী খায়ের ওইটা খুব প্রিয় একটা জায়গা ছিল. তো সেখানে গিয়ে সময় কাটাতো, তাই যখন তিনি মারা যান তো সিরাজ উদ্দৌলা কি করেছিল, দাদু কে ওখানে সমাধি দিয়েছিল. আর সমাধি টা কে তিনি তুসোর~ ও ছোট ছোট হিরে, মুক্ত, কোহিনুর এইসব দিয়ে না খুব সুন্দর করে সাজিয়েছিলেন. জায়গা তার জন্যই ওখানে উনাকে দেওয়া হয়েছিল. হ্যাঁ আবার যখন তার~ তার স্ত্রীও মারা গেছিলেন, না ভুল বললাম, তার স্ত্রী তো পরে, তার স্ত্রী নয়, সিরাজ উদ্দৌলার স্ত্রী যখন মারা গেছিল, এবার ধর যখন সিরাজ উদ্দৌলা যখন মারা গেলেন,. ঠিক আছে, সিরাজ উদ্দৌলাকে মেরে দেওয়া হল তখন তার সমাদিও কিন্তু ওই দাদুর~ উম মানে দাদুর পাশে তুই যখন যাবি দেখবি, দাদুর পাশে কিছুটা আঁ কিছুটা দূরে, ও তার সমাধিতা দেওয়া আছে. আচ্ছা

তিনি তো ওই খোশবাগানেই থাকতেন, একটা ছোট্ট দেখবি তুই যাবি ভাঙ্গ এখন সব ভেঙ্গে গেছে, ভাঙ্গা একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে মানে এখন নেই তখন ভালোই ছিল

তখন ওই ঘরে ওনার স্ত্রী ওখানে থাকতেন, ঠিক আছে? এবার ধর যখন উনি থাকতেন তখন যখন তার মৃত্যু হয়, তখন ওই আলী মানে সিরাজ উদ্দৌলার কিছুটা পাশে তার সমাধি দেওয়া হয়েছে. মানে মোট মাঠ ওখানে তিনটের সমাধি আছে. আচ্ছা আচ্ছা হ্যাঁ তার জন্যই ওই খুসবু বাগান টাকে আমরা এখন খোশবাগান বলি, ওটা খুশবু বাগান ছিল. আচ্ছা ওটা খুশবু বাগান ছিল পরবর্তী কালে যেহেতু যেহেতু তাতে সমাধিগুলো আছে তাই জন্য এটা খোশবাগান হয়ে গেছে. হ্যাঁ একদম. আর যাওয়াটা খুব সোজা, কোন অসুবিধা নেই. তুই ওই সদরঘাটের ওখানে মানে লালবাগ যাওয়ার রাস্তাতেই সদরঘাট পরবে, মতিঝিল থেকে কিছুটা গিয়ে ওখানে taker থেকে নামবি, নেমে পায়ে হেঁটে তোর এক minute মত লাগবে, গঙ্গার ধারের দিকে যাবি ওখানে নৌকোতো লেগেই থাকে, নৌকোতে করে চাপবি, গঙ্গাটা পার হবি, পারটা হয়ে কিছুটা পায়ে হেঁটেই তোর ওই খোশবাগানটা.

হম এই দুটো জিনিসতো খুব interesting. গেলে তো এই দুটো জিনিস যাবই.

আবার শোন কি বলি একটা, তোকে তো বলছি হম তোর লালবাগ মুর্শিদাবাদ জায়গায় ওখানে কি কি আছে তোকে আর একটা কথাও বলি, বহরমপুর জানিস তো? বহরমপুরে হাতির দাঁত দিয়ে তৈরি পর্নের জন্য বিখ্যাত. ঠিক আছে বেশ তাহলে আমি আজকে রাখি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখি, ভালো থাকিস.

নমস্কার sir আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ? হ্যাঁ hello actually আহ আপনাদের restaurant এর তো নাম শুনেছি, আমরা শুনেছি home delivery করে। তো dinner এর জন্য না কিছু খাবার আমার দরকার আছে।

হ্যাঁ আপনাদের location টা কি একটু বলবেন sir আমি তালে একটু check করে নিচ্ছি যে আমাদের territory র মধ্যে কিনা তালে সেই ভাবে আমরা order টা নিতে পারবো। হ্যাঁ আমাদের location টা হচ্ছে city centre দুর্গাপুর ষোলো। okay sir। ঠিক আছে হ্যাঁ sir। আহ আ আমরা দিতে পারবো অসুবিধা নেই। আপনাদের কী চাই একটু বলুন ? মানে কী কী order ক'জনের জন্য order করতে চাইছেন ?

হ্যাঁ হ্যাঁ sir actually আমাদের এটা হচ্ছে multi cuisine। তো সেইক্ষেত্রে আপনি যেরকম বলবেন আপনি সেরকমই আমরা করা দেব।

dinner এর মধ্যে আপনারা যদি Chinese এর কিছু item করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে আপনি যেরকম বলবেন Indian আছে, Chinese আছে আমাদের আহ kebabs আছে মানে উম তারপরে আপনার Japanese Chinese সবরকমই পাবেন sir। বা যদি আপনারা burger type এর কিছু নিতে চান সেরকমও আমরা দিতে পারি। যেটা আপনি বলবেন । আমি আমি যেটা জানতে চাইছিলাম madam মানে আপনার আহ bread এর জন্য কী bread এর কী কী item পাবেন ? মানে রুটি বা পরোটার মধ্যে কী কী item আছে ? হ্যাঁ রুটি বা পরোটার মধ্যে আমাদের butter নান পাবেন, plain নান পাবেন, stuffed কুলচা পাবেন, stuffed নান পাবেন আপনার লাচ্ছা পরাঠা পাবেন। ঠিক আছে আপনি পুরি পেতে পারেন। যদি আপনি আহ নানপুরি নিতে চান সেটাও নিতে পারেন। সেটাও আমাদের আছে।

stuffed কুলচা হচ্ছে এ আহ per piece আপনার পরে যাবে হচ্ছে গিয়ে sir আহ hundred twenty rupees। hundred twenty। আর লাচ্ছা পরোটা ma'am ?

forty five করে নাহ। তো আপনি এক কাজ করুন আহ আপনি দুটো লাচ্ছা পরোটা করুন add করুন আমি বলে দিচ্ছি কি কি add দুটো লাচ্ছা পরোটা প্রথমে add করুন আমাদের । এটা আমরা পুরো fresh খাবার পেয়ে যাবো তো ? একদম একদম sir একদম গরম fresh খাবার আপনাদের পাঠানো । দুটো লাচ্ছা পরোটা আহ plain তন্দুরি রুটি হবে তো ? যদি butter তান্দুরি রুটি হবে তো ? হ্যাঁ হ্যাঁ butter আ তান্দুরি, তান্দুরি butter রুটিও হয়ে যাবে হ্যাঁ। এটা এটা দু piece দেবেন without কোনো stuffing থাকবেনা এতে ঠিক আছে normal একদম।

আর ? bread এর মধ্যে এইitem টাই থাক দুটো আপনার তান্দুরি রুটি আর দুটো লাচ্ছা পরাঠা। আর আপনার rice এর মধ্যে rice এ কী কী আছে ? rice এর মধ্যে sir আপনি Chinese এ চাইছেন না Indian এ চাইছেন ?

আহ শুধু যদি plain মনে করেন আপনি chicken rice নেবেন সেটাও নিতে পারেন। যেটা আপনার মনে হবে আপনি নিতে পারেন। Chinese এ আমাদের প্রচুর option আছে। আপনি এক কাজ করুন আপনি mixed fried rice টা add করুন। but mixed fried rice এর মধ্যে আহ make sure করবেন capsicum যেন না পরে ঠিক আছে ? capsicum যেন না থাকে। mixed rice কি আপনার এক plate হবে sir ?

okay ঠিক আছে আর ? তার সঙ্গে কি কি থাকবে sir ? mixed fried rice এক plate, আর আপনার আহ normal যেটা normal fried rice একদম। plain যেটা হবে veg একদম। veg এর মানে ওর মধ্যে কোনো chicken বা কিছু থাকবে না। ওটা half plate ধরুন।

ওটা এক plate তাইতো ?

sir actually আমাদের half plate তো কোনো option নেই মানে এক plate ই নিতে হবে। তালে আপনি ওটাও এক plate করে দিন। ঠিক আছে, okay sir। veg rice একটা আপনার আর mixed rice একটা হলো । noodles কিছু লাগবে sir আপনাদের ?

এইটার মধ্যে garlic আর onion ও কিন্তু add করবেন না, normal যে কোনো veggies যে green veggies আছে সেগুলো add করতে পারেন but garlic

garlic আব আর onion কিন্তু add করবেন না ঠিক আছে ? okay sir ঠিক আছে। এটা আমি বলে দেবো chef কে যাতে এটার মধ্যে garlic বা onion কিছু add না করে। আর কিছু sir bread আর রি~ rice এর মধ্যে ? না rice এর মধ্যে এটা। আর আপনার starters এ কী কী হবে ? starters এর মধ্যে আপনি সবরকমেরই পেয়ে যাবেন sir। starters এ আপনি Chinese নিতে চাইলে নিতে পারেন, তান্দুরি নিতে চাইলে নিতে পারেন, stuffed কোনো কিছু নিতে চাইলে নিতে পারেন, fish এর অনেক item পাবেন আপনি নিতে পারেন।

আহ fish এর আপনার crispy prawn পাবেন, তারপর golden fried prawn পাবেন, আপনার fish আহ একটা smoked fish একটা পাবেন, আহ lemon fish পাবেন আপনার এরকম অনেক রকম chili fish পাবেন তো উম Hong Kong fish আছে। dragon fish আছে যেটা আপনি

prawn এ আপনার আহ ক piece থাকে ওটাতে আপনার ? এর মধ্যে sir আহ ছ piece থাকবে।

এটার price পরবে আপনার হচ্ছে two eighty rupees। two eighty না তো এইটা এইটা add করে দিন। okay।

veg এর মধ্যে আপনার আ crispy আপনি আহ baby corn নিতে পারেন, mushroom এর আছে mushroom এর আমরা white sauce এ আ toss করে করে দিতে পারি। বা এমনি যদি normal অন্য কোনো sauce এ toss করতে চান সেটা পাবেন বা আহ আপনার আ chili আহ mushroom একটা আছে সেটাও নিতে পারেন।

crispy baby corn টা করুন but এটাও make sure করবেন without garlic without onion ঠিক আছে ?

তালে without actually পুরো veg এর actually starters এর মধ্যে কি হবে ? নইলে পনিরের কোনো কাবাবের কোনো item ? like কোনো আহ পনিরের কাবাব বা এরম কিছু হবে কি ?

তো sir হয় না। but আহ ঠিক আছে sir আমরা একটা কাজ করছি আপনাকে একটা আহ batter এ আপনাকে একটা পনিরের crispy কিছু করে দিচ্ছি। সেটার মধ্যে আপনার কোনো garlic onion থাকবে না।

আর main course এর মধ্যে একটা আমি বলে দিচ্ছি একটা আপনার boneless chili chicken হবে এক plate। okay

gravy okay sir ।

mixed veg ?

আহ sir এরকমভাবে তো mixed veg কোনো item হয় না actually ওটা আমরা যেটা করতে পারি যে ওটা পনির বা অন্য কিছু ওর মধ্যে থাকবেই। মানে শুধু veg দিয়ে

পনিরতো obviously থাকবে মানে যেন veg এর item basically দেখুন যেটা আপনাকে বললাম না একজন একটা person আছে যিনি veg খাবেন। তো তার জন্য actually। তো আহ

garlic onion পর্যন্ত খান না তো ?

mushroom এগুলোতে তো আপনার garlic এগুলো পরবেই। তো সেক্ষেত্রে সেগুলো তো ছাড়া কোনো veg এর item আপনাদের veg এর proper veg এর item কী আছে main course এ?

আমাদের garlic onion ছাড়া সেরকমভাবে veg এর item আমাদের সেরকমভাবে তো কিছু হয় না। তবে আমরা চেষ্টা করবো যে কোনো একটা কিছু যেটা পনিরের কোনো যদি garlic বা chef কে বলে সেটা দেখতে হবে garlic onion ছাড়া কী করা যায় veg এর মধ্যে তালে আমি সেইটা দেখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। don't worry sir ওটার taste ও খারাপ হবে না। পনির দিয়ে করে দিচ্ছি। sure sure আপনি ওটা করে দিন। আহ এই দুটো হলো আপনার rice এর সাথে, এবার আপনি বলুন আপনার আহ তান্দুরি আর লাচ্ছার সাথে খাওয়ার জন্য আপনাদের কী কী item আছে ? আপনি একটু suggest করুন

লাচ্ছার সাথে আপনি রেজালা নিতে পারেন sir বা চাঁপ নিতে পারেন। এইটা দুটোর সাথেই আপনার যাবে। তান্দুরি রুটির সাথেও যাবে বা এটার সাথেও নিতে পারবেন ঠিক আছে ? আর আ আপনি আহ chicken এর তো আপনার অনেক রকমের আছে chicken এর আপনি chicken কড়াই নিতে পারেন বা chicken কষা নিতে পারেন, দো পেঁয়াজা নিতে পারেন। তারপর আমাদের একটা stuffed chicken curry একটা হয় মানে chicken এর ভেতরে একটা কিছু stuff দিয়ে সেটাকে curry করা হয়। তো সেইটাও আপনারা একটা নিতে পারেন। তো যেটা বলবেন sir আমরা তালে সেইভাবে আপনাকে করে দেব। আচ্ছা এই stuffed chicken বললেন এটাতে এটা কি আপনার পুরো একটা whole chicken থাকে ওটার ভিতরে stuffing করা হয় তো ?